এটা আমরা একটা দেখতে পাচ্ছি। দোকানে এইখানে একটা দোকান বন্ধ আছে একটা দোকান খোলা আছে ।

হ্যাঁ এইটা একটা ক্লাসরুম আমরা দেখতে পাচ্ছি যেইখানে এখন কেউ নেই এই ক্লাসরুম এর ছুটি হয়ে গেছে সবাই নিজের নিজের বাড়ি গেছে আবার কালকে আসবে সবাই নিজের প পড়াশোনা করবে এইখানে যার যেরকম ক্লাস সেরকম ক্লাস করবে এখানে তো এখন ছুটি এখন কেউ নেই ।

তো আমরা দেখতে পাচ্ছি ক্লাস রুমটা এখন খালি আছে।

এটা একটা আমরা স্কুল দেখতে পাচ্ছি। যেখানে পনেরো আগস্ট বা চব্বিশ জানুয়ারীর ফাঙ্কশন চলছে।

আ- আ- ইয়ে করছে এবার এটা আমের গাছটা লাগিয়ে তারপরেএএ ওওও এইখানে ছেড়ে দেবে জল দেবে এইটাকে বড়ো করবে।

চার্চে প্রেয়ার করা হচ্ছে প্রেয়ার করে নিজের মতন সবাই কাজ করে মানে প্রেয়ার এর বিয়ে ফিয়ে কামপ্লিট হয়ে গেলে তারপরে নিজে নিজের সবাই বাড়ি বেরিয়ে যাবে বাড়ি চলে যাবে এরা।

এখানে গেস্ট হাউস এ থাকেএএএ রিসেপশন এ এন্ট্রি করে এন্ট্রি করায় এন্ট্রি করিয়ে তারপরে নিজের নিজের মতন সবাই--

এটা একটা আমরা লোক দেখছি যে নতুন ই -রিকশা নিয়েছে।

তারপরে নিজের মতন বাড়ি বেরিয়ে যায় তাহলে এটা একটা --

এটা একটা আমরা অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি এই অটো স্ট্যান্ড এ লোক দাঁড়িয়ে আছে যার যেরকম যেখানে যাওয়া থাকে--

এটা একটা আমরা এস. বি .আই এ. টি .এম দেখতে পাচ্ছি। এই এস. বি .আই এ .টি .এম - এ লোক নিয়ে টাকা বা যার যেইরকম ইয়ে হয় টাকা দেওয়া টাকা নেওয়া সে সে রকম লোক আসে। এখানে নিজের টাকা জমা করে টাকা ইয়ে ও করে এইখানে দিয়ে তারপর নিজের নিজের নিজের মতো সবাই বাড়ি চলে যায়। এটা আমরা একটা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক।